উপরে যাওয়ার জন্য টুল -টো ভালো ক করে লোহা দিয়ে বানানো হয়েছে |

এখানে মতন দেওয়া হয় পড়বার জন্যে। এখানে বড় মতন একটা পোস্টার দেওয়া আছে। লাইব্রেরী মালদা।

একটা ড্রাম -এর মতন ঘর সবাদের ঘর আ--

দুজনা দাঁড়ায় নিয়ে ফটো তুলছে। একটা নাও মধ্যে লোক দাড়ায়ে আছে।

এটা একটা মাঠ মাঠ মধ্যে অনেকগুলা গাছ লাগানো হয়ছে গাছ এর মধ্যে পোস্টের দেওয়া আছে ছ বড় মতন একটা গেট গেট এর মধ্যে গ্রীন রঙের পেইন্ট করা হয়েছে গাছগুলা বড় বড় পাতা এবং একটা পিপা গাছ মতন দেখানো হয়েছে।